আর অনেকগুলা মানুষ বসে খেলা দেখছে আর কিছু মানুষ খেলাধুলা করছে মাঠের চারিদিকে মানুষ।

গাছপালাও রয়েছে আকাশও রয়েছে।

লোক বসে আছে সামনের দিকে পায়ে হাত--

এটা একটা গোয়ালঘর।

ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

ঠেলার মধ্যে জিনিসপত্রও বিক্রি করছে।

এখানে একজন বসে আছে দুজন দাঁড়িয়ে আছে।

কান দেখা যাচ্ছে যার মধ্যে ফুল।

পার বানানোর যে পার থাকে এইগুলি।

আ জামা কাপড় সেলাই করার জিনিসপত্র একটা পাখাও দেখা যাচ্ছে।

লাল কালারের একটা--

ও ব্রাহ্মণ মশাই পূজা করছে।

সামনে লাল রঙের কাপড় ঝোলানো আছে পর্দার মতো।

ভাল্লুক দেখা যাচ্ছে একজন আরেকজনের সঙ্গে--

সোফায় বসে রয়েছে কেউ দাঁড়িয়ে রয়েছে।

নিচে মেঝের কালার সাদা রঙের।

বিভিন্ন ধরণের বাজে মাল খরচ পাওয়া যায়।

দৈনন্দিন দিবনে বিভিন্ন কাজে আসে।